অনেকগুলি ছোট বড় গাছ রয়েছে।

দেওয়ালে কয়েকটা বেলুন টাঙানো রয়েছে।

একটি সাদা রঙ্গের জ্বলন্ত ভল লক্ষ্য করা যাচ্ছে।

আমি এখানে একটি বড় বাড়ি দেখতে পাচ্ছি।

টেবিলের উপরে দুইটা কালো রঙের কম্পিউটার দেখতে পাচ্ছি।

বড় একটা লোহার গেট লক্ষ্য করা যাচ্চে।

বড়ো একটা লোহার গেট লক্ষ্য করা যাচ্ছে।

লোহার গেটটিতে একটি তালা রয়েছে।

আলমারিতে অনেকগুলি বই রাখা রয়েছে।

উপরে একটি ঠাকুরের ছবি দেখতে পাচ্ছি।

এখানে কয়েকটা ছোট ছোট বাড়ি দেখতে পাচ্ছি।

অনেকগুলি ছোট বড়ো গাছ রয়েছে।

আমি এইখানে একটা বড় বাড়ি দেখতে পাচ্ছি।

আমি এখানে একটি অনুষ্ঠান বাড়ি দেখতে পাচ্ছি।

ছোট একটা ফুলের টব লক্ষ্য করা যাচ্ছে।

এখানে একটা বড় হোটেল আছে।

গরুটি ঘাস খেতে দেখা যাচ্ছে।

আলমারিতে অনেকগুলি জিনিসপত্র রাখা রয়েছে।

সাদা রঙের একটি গাড়ি দেখা যাচ্ছে।

দুইজন বাচ্চাকে হাঁটতে লক্ষ্য করা যাচ্ছে।

উপরে কয়েকটা সাদা রঙের জ্বলন্ত ভলভ রয়েছে।

বড় একটা রাস্তা লক্ষ্য করা যাচ্ছে।

অনেকগুলি বাইক দেখতে পাচ্চি ।

এখানে একটা বড়ো লোহার গেত দেখা যাচ্ছে।

অনেকগুলি বড় বড় গাছ লক্ষ্য করা যাচ্ছে।

আমি এখানে একটা উল্টো বাড়ি দেখতে পাচ্ছি

আমি এখানে একটা বড়ো রাস্তা দেখতে পাচ্ছি।

একটা অটো লক্ষ্য করা যাচ্ছে।

এখানে একটা বড়ো দোকান আছে।

এখানে একটা বড় শপিং মহল আছে।

অনেকগুলি জামা কাপড় ঝুলানো রয়েছে।

উপরে কয়েকটা সাদা রঙ্গের জ্বলন্ত লক্ষ্য করা যাচ্ছে।

ছোট একটা সিমেন্টের সিড়ি লক্ষ করা যাচ্ছে।